রায়গঞ্জ মিউনিসিপ্যাল চিলড্রেন এন্ড এমেজমেন্ট ।

একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছি মাঝখানে এই ঝর্ণার মতন দেখা যাচ্ছে ।

মন্দিরটিতে লেখা রয়েছে বুনিয়াদপুর ।

জলাশয়টি খুব একটা পরিষ্কার নয় ।

ছবিটিতে একটি অ্যা ঘর দেখতে পাচ্ছি যেটি অ্যা টিন -র ছাউনি দেওয়া রয়েছে পাশে ।

এই ছবিটিতে আমরা একটি জমি দেখতে পাচ্ছি অ্যা অনেকটা জায়গা নিয়ে জুড়ে এই জমি --

আকাশ দেখা যাচ্ছে মন্দিরটির বাইরে একটি চওড়া রাস্তা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ।

কিছু টোটো অটো রাস্তা দিয়ে যাচ্ছে একটি সাইকেল দেখতে পাচ্ছি ।

নিচে সবুজ রঙের কার্পেট পাতা অনেক লোক বসে রয়েছে ।

ছবিটিতে জলাশয় দেখতে পাচ্ছি। জলাশয়ের পাশে একটি --